এই ছবিতে একটি রিসেপশন ডেক্স দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি চুলের এস্টাইলিং প্রক্রিয়া দেখা যাচ্ছে।

ছবির বামপাশে কিছু মানুষ রয়েছে।

এই ছবিতে একটি ক্যাফের বাইরে বসার জায়গা রয়েছে।

সাইনবোর্ডের নীচে কোকোকোলার ব্রানডিং লক্ষ করা যাচ্ছে।

একজন ব্যক্তি আয়নার সামনে বসে আছেন।